এ-এ মল -টাও বেশ ভালো দেখা যাচ্ছে বাইরে থেকে মল -টা। খুবই সুন্দর। জায়গাটা ভালো।

এটা উম উম বাইরেকারেরই একটা কোনো কিছু হবে। ঠিক উম ভালোই লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে। পেছনের যেন সিন -টা যেরকম আর ছোট ছোট দোকান পাসারও আছে।

অফিস -এ কাজ করে। ভালো আ ও অফিস -এর ভেতরে জানলাগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। তারপরে এ.সি. লাগানো আছে।

এরা এক দেশ থেকে আরেক দেশ উম চলে যায় চিঠিপত্র। এর মধ্যে চিঠি ফেললে এটা খুলে চিঠিপত্র বার করে তখন পোস্ট মাস্টার -রা চিঠি বাড়ি বাড়ি দিয়ে আসে। এটা চিঠি পাঠানোর জন্য খুব ভালো।

এবং বাইরে একটা মহিলা নমস্কার করছেন একটা ছেলে একটা মেয়ে ওপরে দাঁড়িয়ে আছে খুব ভালো জায়গা মন্দিরটা এতো অপূর্ব সুন্দর খুব দেখতেও ভালো লাগছে।

দারুন দেখাচ্ছে। আর জিনিসটা খুব সুন্দর লাগছে মানে বাইরে থেকে যে ফটো -টা তুলেছে যে তুলেছে খুব ভালো তুলেছে।

জলের মাঝখানে বেশ হালকা হালকা আ আলো পড়েছে এবং সূর্য অস্ত যাচ্ছিলো যার জন্য আলোটা এতো সুন্দর দেখতে--

এইযে ছবিটি এই যে দেখা যাচ্ছে এটা একটা লোক দাঁড়িয়ে ফটো তুলেছে।